এই নাম্বার প্লেট এ ডব্লিউ বি টু ত্রি সি ডাবল্ সেভেন সিক্স এইট আছে নাম্বার টি--

একজন লোক উঠছেন বাসটি সাদা এবং নীল রং এর বাসের সামনে দিয়েও একজন লোক--

গুলি ছাতা আছে রং বেরঙের।

ক্যারামবোর্ড । এই দোকানে একটি লোক কিছু কিনতে এসছেন।

ওপরেও নানান ষ্টার ডং ষ্টার বেগুনি নানান ধরণের বেলুন লক্ষ্য করা যায়।

তাছাড়া এখানে নানান রং এর রং বেরঙের বই লক্ষ্য করা যাচ্ছে।

টি লোক হেটে যাচ্ছেন রাস্তায় একটি মহিলা গাড়ি--

গোলাপি নীল কালো নানান ধরণের সুন্দর সুন্দর জামা পরে রয়েছে।

এখানে হাতির এই সুর টায়--

যেগুলোর মধ্যে অ্যাশ কালার বা--

এটি একটি মাছ বাজার এর ছবি--

একজন লোক হেটে যাচ্ছেন এবং ওই পাশেও অনেক--

একটি সবুজ রং এর ঘর এর মধ্যে সেখানে একটি--

এখানে একটি মন্দির লক্ষ্য করতে পাচ্ছি যেখানে দূর্গা পুজো হচ্ছে। এখানে--

উ - তিনটে রথ লক্ষ্য করতে পারছি যেখানে দুটি রথ দেখা যাচ্ছেএবং একটি রথ পাশে তবে বোঝা যাচ্ছে ওটি রথ ।

শার্ট -এর রং সাদা। গায়ের রং শ্যামলা।

এখানে একটি কোকো কলা -এর ফ্রিজ লক্ষ্য করতে পারছি এখনে দাঁড়ান লোকে কিনতে এসেছে কেক --